এটা একটা রাস্তার তিমুখা তিমুখার ওপরে একটা স্ট্যাচু আসে ।

আর পিসনে আরেকটা খুঁটি আসে আর সাদা ওয়াল আসে।

একজন নীচে সবুজ কালারের ডিজাইন করা।

উপরে ল্যাখা চিলড্রেন বুকস আর সামনে একটা বড় গাস আসে।

অনেকগুলা জল আসে পিছনে পাহাড়ের মতো আসে অনেকগুলা বিল্ডিং আসে।

এখানে একটা পাহাড়ের মত আছে।

মানুষটার গায়ে একটুক রোদের ছিটা পড়সে।

তারো ওই আরো পিছনদিকে অনেকটা গাস আসে।

অনেকটা ফুলগাস আসে পাতাগাস আসে।

একটার মধ্যে আছে আলু একটার মধ্যে আছে পিঁয়াজ একটার মধ্যে আছে রসুন আর উপরে ঝুলানো আছে।

এইখানে একটা মন্দির আসে আর এখানে অনেকগুলা প্রদীপ জ্বলে।

আবার সামনে আর একটা শোকেস আসে গ্লাসের ।

এখানো মধ্যে একজন মানুষ যার আর চাইরোদিকে ছোট ছোট গাছ দিয়া খুব সুন্দর সাজানো।

সামনে একটা লোহার খুঁটি একটা আসে।

একটা সাজানো ঘরের মধ্যে দেয়ালের মধ্যে লেখা আসে বেস্ট নাম্বার ওয়ান চয়েস ।

বেজান মাস আসে সব রকমের মাস আসে।

সামনে লাল কালারের ইয়ে দেওয়া আসে পাতাইয়া রাখা আসে ।

আর ঠিক সামনে একটা সেয়ার রাখা আসে সাইডের দিকে একটা নীল পাইপ রাখা আসে।

বিল্ডিংয়ের এক সাইটে ওপরে পোস্টারে লেখা আসে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ডেপুটি ট --

দোকানের থারিয়ার মদ্যে অনেকটা বক্স রাখা যেগুলার মধ্যে বাক্স রাখা লেখা এক্সাইড ।